রান্নার বই উচ্চ মান ব্যক্তির--

এটি গোল এবং ত্রিকোণ তৈরী হয়ে থাকে।

বিস্কিট কেক সব ধরনের জিনিস পাওয়া যায় ফাস্ট ফুড -এর--

এটি হলো একটি এয়ারপোর্ট যেখানে একটি প্লেন দাঁড়িয়ে রয়েছে এবং তা থেকে--

মানুষ তাদের ক্লান্তি দূর করার জন্য এবং কিছু সময় কাটানোর জন্য এখানে আসেন।